যেদিন তিনি জন্ম গ্রহণকরেন ভগৎ সিং এর চাচা অজিত সিং নান্দলায় জেল থেকে মুক্তি পান এবং বাবা নেপাল থেকে দেশে ফিরে আসেন দাদি শিশুটিকে ভাগ্যবান বলেছেন এই শব্দের পর তার নাম হয় ভগৎ সিং ভক্তি তার মামা ও বাবার কাছ থেকে পালিয়ে পেয়েছেন ভগৎ সিং এর শৈশব সম্পর্কে বলুন শৈশবে বন্দুক এবং তলোয়ার ছিল তার প্রিয় খেলনা খুব অল্প বয়সেই বিপ্লবী আন্দোলনে যোগ দেন লাহোর এছাড়াও করার পর আপনি এছাড়াও কলেজ প্রবেশ সেখানে তিনি ভগবতী চরণের মতো বিপ্লবীদের সঙ্গে হত্যা হয় তাদের সকলের ই রাজনীতি ও ভগৎ সিং কেন বাড়ি থেকে পালিয়ে ছেন? সর্দার ভগৎ সিং তখন ও কলেজে অধ্যায়ন করেছেন যখন তার পরিবার তার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলো তারা এই বন্ধনে পড়তে প্রস্তুত ছিল না তখন পরিবারের সদস্য রা বিরোধিতার

কে ভগৎ সিং কে বিপ্লবী জীবনে বহনের অনুপ্রাণিত করেছিল? কাজ করা এবং কানপুরে থাকা কালীন আহ বটকেশ্বর দত্তের সাথে যোগাযোগ করেন এই মিলন তাদের জন্য বিপ্লবী জীবন গ্রহণের জন্য এটি মহান অনুপ্রেরণা উৎসাহ হয়ে উঠে এই দিন গুলিতে সাত নয়জাবান ভারত সভা গঠন করেছে ততক্ষনে ভগৎ সিং পুলিসের নজরে এসেছে পুলিশ তাদের কোনো না কোনো মামলায় জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল ভগৎ সিং এবং তার সহযোগীদের দ্বারা প্রচলিত সংগঠন ব্যাখ্যা করো। ঊনিশশো চৌত্রিশ সালে চৌঠা সেপ্টেম্বর সারা দেশে বিপ্লবীদের একত্রিত করা হয় এবং তাদের সংগঠনের নাম পরিবর্তন করা হয় এখন এই সংগঠনের নাম পরিবর্তন কে রাখা হয়েছে Hindusthan Socialist Republican Army, এই দলের কার্যালয় আপনার আনা হয় দেশের স্বাধীনতার জন্য কাজ শুরু করে দলের কার্যালয় আগ্রায়

জু যুবকের রক্ত কেন ঝরে পড়লো? লাহোর লালালাজপত রায় এর নেতৃত্বে একটি বিশাল জলসা হতে চলেছে আপনি আগ্রা থেকে লাহোর এসেছেন সাইমন কমিশনের বিরোধিতা করতে গিয়ে লালালাজপত

লালাজীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। লালা লাজপত রায় মৃত্যুর প্রতিশোধ কে নিলেন? ঊনিশশো আঠাশ সালে সতেরোই ডিসেম্বর বিকেল চারটায় ভগৎ সিং রাজগুরু সুকদেব এবং চন্দ্রশেখর আজাদ লালার মৃত্যুর প্রতিশোধ নেন। পুলিশ কে ধোঁকা দেয়ার পর কোচিন হীরার মধ্যে দিয়ে ও লাহোর থেকে বেরিয়ে এসেছিল চার

সমাবেশ হলো উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং ভগৎ সিং এবং ভূতকেস্বর দত্ত কে এই কাজের জন্য নির্বাচিত করা হয় ভুতোকেস্বর এর তথ্য ছদ্দবেশে একটি নিধি হলে প্রবেশ করলো নিরাপত্তা বিল উপস্থাপনের সময় গ্যালারিতে একটি বোমা নিক্ষেপ করা হয়েছে বিস্ফোরণের সাথে সাথে বিধানসভা হল প্রজ্বলিত হয় কিছুক্ষন শান্তির পর লোকে দুজনকে দেখলো যুবকরা স্লোগানে লাল leaflet বিলি করছে পুলিশ অপরাধীদের গ্রেফতার করে নিলো ভগৎ সিং এর শাহাদাত সম্পর্কে বলুন।